দেওয়ালটাতে উম একটি সি.সি.টি.ভি. রয়েছে আর সামনের প্লেট -টা খুব মসৃণ।

এটা একটি ফল দোকান ফল দোকানের আ- কিছু ট্রে রয়েছে ট্রে এর ওপরে একটি বড়ো --